হ্যাঁ সেটাই আমাদের এখানে ঝিলে মাছ গুলো সস্তায় হয় কেন এখন তো বাজারে যদি ওরা দিয়ে আসে তখন তো দাম ওরা পায় না। আমাদেরকে দিলো সঙ্গে সঙ্গে পয়সাটাও পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিক্রিটা হয়ে যায়। তো ওখানে ওই

হালকা তোমার সূর্যের আভাসটা পাওয়া যাবে লাল সূর্য দেখতে দেখতেই পৌঁছে যাবে হালকা হালকা একটু গায়ে রোদ লাগবে গরমটা হালকা অনুভব করবে এবং আমাদের এখানে তো আরো ভালো লাগে কেন না। ধানের খেত মানে সবুজ সোনার ধান তার খেত দু পাশে আহ পুরো ভর্তি মাঝখান দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছি এত সুন্দর লাগে মানে বলে তো বোঝানো যাবে না একদিন আসো এদিকে দেখবে সত্যি এত সুন্দর লাগে বোঝানো যায় না। তার পর তো পাখি আছেই পাখির কিচির মিচির কত সুন্দর সুন্দর পাখি দেখা যায়। সাত ভাই চম্পা শালিক পাখি আমাদের এই দিকেও রয়েছে কিন্তু ধান খেতটা একটু দূরে ওই হাঁটতে হাঁটতে যখন যাই যেদিন হাঁটতে বেরোই সেখানে প্রায়ই চেষ্টা করি যে এতদূর যাওয়ার জন্যে তা ধান খেতের ওপরে সকাল বেলা যখন যাই ধান খেতের ওপরে একদম পুরো কুয়াশার জল পরে থাকে ভর্তি হয়ে থাকে। আর রোদ্দূর যখন পরে সেটা একদম ঝলমল করে ওঠে খুব সুন্দর লাগে আর ওখানে রাস্তার

সকাল সকাল গেলাম ওখানে একটু চা খাওয়া হলো। ওখানে যেহেতু একটু বসা হয় তো বসে বসে গল্প করাও হয়। বসতে তো হয়ই হাঁটতে হাঁটতে কি আর গল্প করা যায়? তো ওখানে চায়ের দোকানে আড্ডা মারা হয়।

ওদের সাথে আলাপ হয়ে গেছে। শুধু ওদের সাথে না এখন যেহেতু আমি প্রতিনিয়ত যাই তো যারা আসে যায় তাদের সাথে আলাপ হয়ে গেছে এখন ওদের সাথেই গল্প করতে করতে দিনটা যাওয়ার সময় চলে যাই আসার সময় গল্প করতে করতে চলে আসি। মানে দিনটা ওই ভাবেই চলে সকাল বেলাটা এত সুন্দর লাগে পরিচয় হলো ছোটাও হলো হাঁটাও হলো ব্যামও হলো তারপর একটা জায়গায় এসে একটু বসি বট গাছ তো আমাদের এখানে একটা অস্বত্ব গাছে আছে তার নিচে তোমার বেদি করা আছে ওখানে এসে কিছুক্ষন বসা হয়। এতো সুন্দর নিরিবিলি জায়গা তো তাই ওখানে এসে তোমার তোমার ধ্যান করি কেন না ধ্যানটাও মানুষকে একটু ভালো রাখে এতটাই চঞ্চল হয়ে গেছে যে ধ্যান না করলে হয় না।

আবার হাঁটতে হাঁটতে অনেক ধরণের গাছ রয়েছে ফলের গাছ দেখতে পাই যেমন আম গাছ রয়েছে আবার কুল গাছ রয়েছে। জাম গাছ রয়েছে যদি গাছটা ছোটো খাটো হয়ে থাকে তাহলে উঠে আবার সেখানে পেরেও নিই কিছুটা কেন না আশপাশে কোনো বাড়ি ঘর নেই শুধু গাছ আর গাছ রয়েছে গাছের মাঝখান দিয়ে রাস্তাটা এরকম বিভিন্ন ফলের গাছ রয়েছে তো সেই গাছ থেকে আম পেরে বা জাম পেরে বা কুল পেরে খেতে খেতেও আবার হাঁটা শুরু করি আর অনেকে মিলে গেলে সুবিধাও হয় নীচে ফেললাম কেউ একজন গাছে উঠলো আর কেউ নিচে ফেললো সেগুলো কুড়িয়ে নিয়ে ব্যাস সবাই মিলে খেতে খেতে আস্তে আস্তে হাঁটতে থাকলাম ভালো আবার যেতে যেতে তারপরে পুরোনো মাটির বাড়িও দেখতে পাওয়া যায়। এখন তো আর সে রকম মাটির বাড়ি দেখতে পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় আবার মাটির বাড়ি রয়েছে। খুব সুন্দর মাটির বাড়ি গুলো কখনো দেখাও হয়নি সে রকম ভাবে আর যেহেতু দেখছি মাটির বাড়ির ওখানটায় সবাই মিলে আড্ডা মেরে বসে আছে পরিবারের সবাই বসে কথা বলছে। খুব ভালো লাগে এখন তো আর সেই রকম সবাই মিলে বসে কথা বলা হয় না। ওই পরিবার গুলোকেও দেখি যে একদম বাড়ির সামনে বড়ো উঠান সেখানে বসে রয়েছে সবাই মিলে কথা বলছে বাচ্চারা খেলা ধুলো করছে সকাল সকালই সবাই উঠে পড়েছে আর আমাদের বাড়ির তো সবাই এক সাথে ওঠে না কেউ সকালে উঠলো কেউ আবার দেরিতে উঠলো যার যেরকম কাজ সেই হিসাবেই উঠলো ঘুম থেকে

রড তৈরির কাঁচা মাল তো যাওয়ার সময় মালগাড়ি ঢোকে rack point এ তো ওখানকার সেই আগেকারের মতো যে rail line গুলো হয় না সেই ওরকম rail line এ তোমার মাল গাড়ি গুলো ঢোকে যাওয়ার সময় ওরা কাজও করে এবং ওই rail line এর উপর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে এবার যেহেতু ওখানে personal জিনিস তো যখন তখন আসে না তো অত ভয়ও নেই। যে আমরা কথায় হাঁটছি ওর উপর দিয়ে হাঁটতে হাঁটতে কিছু সময় কেটে যায়। ওখান থেকে ছবিও তুলি আমরা এত সুন্দর লাগে সকাল বেলা তো কুয়াশা ঢাকা আবার সূর্যের প্রথম আলো পড়ছে তোমার কুয়াশা পেরিয়ে আসছে। তো দেখতে দেখতে মোটামুটি ওই ভাবেই চলে আর ওইখানে rail line এর উপরে তোমার ছোটো ছোটো গুটি থাকে তো সুন্দর লাগে। পুরো যেন হচ্ছে মেট্রো line যেমন হয় না পুরো খুব সুন্দর rail line দিয়ে হাঁটতে তো ভালোই লাগে কিন্তু একটা risk থাকে যেহেতু এটা personal জিনিস তো অত risk থাকে না। তো এই ভাবেই আস্তে আস্তে দিন কাটে ভালোও লাগে মোটামুটি একটা জায়গায় তুমি যদি ঘুরতে যাও যত জিনিস দেখো না এই হাঁটতে গেলে পুরো বেশির ভাগ জিনিস দেখা যায়। কেন না তুমি যখন হাঁটছো তখন তো পুরো জিনিসটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখে। পাখি ফল গাছ জল আলাপ ঘোরা সব কিছুই হয় এখানে হ্যাঁ হাঁটতে গেলে সব একদম সুন্দর ভাবে দেখাও যায় আর অনেক সময় ধরে উপভোগ করাও যায়। আর গাড়িতে গেলে কোথাও ঘুরতে গেলে তো আর সে রকম ভাবে আর দেখা যায় না যে জায়গাটা ভালো লাগবে নামতে ইচ্ছা হলেও হয় তো বা নামতে পারবো না। কিন্তু সবাই যদি বলে যে হ্যাঁ ওই জায়গাটায় নামবে তখন নামা যায় কিন্তু যখন হেঁটে যাওয়া হয় তখন তো নিজের ইচ্ছা মতোই সেই জায়গাটা একদম ভালো ভাবে দেখা যায়। ঘোরাও যায় সে রকম ভাবে ভালো লাগে সে রকম হাঁটতে গেলে আর

ওই মন্দিরে গিয়ে সবাই মিলে বসি তার সামনে একটা ছোট্ট নদী গেছে এখনো যেহেতু সেরকম ভাবে নদীটা বুঝে গেছে প্রায় কচুরি পান ওখানে বসে আবার সবাই মাছ ধরছে ছিপি দিয়ে। ছিপি দিয়ে মাছ ধরে ওইটাও দেখা হলো। আর আমাদের তো আর এখন মাছ ধরার সেই সময়ও হয় না বা আশপাশে সেরকম পুকুরও নেই নদীও নেই যে মাছ ধরা হবে চিপ দিয়ে মাছ ধরছে ছোটো ছোটো মাছ উঠছে।

ওর মাঝখান দিয়ে আবার হাঁটা যায়। ওর ভেতরেও অনেক রকম গাছও রয়েছে আবার পাখিও রয়েছে। পাখির কিচির মিচির ওখান দিয়ে চলতে থাকে ভালো লাগে।

ওই মাছের কথা বলতে মনে পড়লো। গ্রীষ্ম আর শীতের সময় তো ভালোই লাগে আর বর্ষার সময় তোমার সমস্যা হয় মাঝে মধ্যে যখন খুব বেশি বৃষ্টি পড়ছে সকাল বেলা তখন যাওয়া হয় না কিন্তু হ্যাঁ হালকা ঝিরি ঝিরি বৃষ্টি যখন যাওয়া হয় না। একদিন তো একটা মাছ দেখছি তোমার আমাদের মাগুর মাছ তো ওটা ওই ভাবে রাস্তার ওপরে ছোটপট করছে তো ওটা নিয়ে এলাম কুড়ালাম মাছ ধরতে ভালো লাগে কিন্তু এই বর্ষার সময় যখন রাস্তার উপরে মাছ গুলো উঠে পরে না কই মাছ মাগুর মাছ ওইগুলো ধরতে খুব ভালোই লাগে। এবং দেখো এবার শীতকাল গ্রীষ্মকাল প্রতিদিন যাওয়া আসা হয়। আর বর্ষাকালে তোমার প্রায় দিনই বৃষ্টি হয় কিছুদিন যায় কিছুদিন যাওয়া হয় না। কিন্তু যখনই যাওয়া হয় না বাড়িতে এসে সেই একটু boring লাগে। যে আজকে যেতে পারলাম না শরীরটা একটু গা হাত ব্যাথা হয়ে যায়। খুব ভালো লাগে বর্ষাকালটায় যেতে যখন হালকা বৃষ্টি পরে। হ্যাঁ সেই সময় ভালো লাগে কিন্তু ওই গায়ে বৃষ্টি পড়তে থাকে তখন আর সেরকম ভাবে এতটা দূর হেঁটে যাওয়া যায় না। উম কাছাকাছি হাঁটতে লাগি একটু ব্যাম করে চলে আসা হয় আর কি তা আমাদের আবার ওখান থেকে গিয়ে আবার একটা বড়ো মাঠ রয়েছে ওখানে গিয়ে একটু বাচ্চারা খেলাধুলো করছে football খেলছে সেটা দেখি। পারলে নিজেরাও একটু খেলে নিই ব্যামও হলো খেলাও হলো। আবার কোনো কোনো দিন cricket খেলাও হয়। কিছুক্ষন cricket ও খেলে নিই bowling করে নিই। মোটামুটি আধঘন্টা সেখানেই কেটে যায়। তারপরে একটু ওদের সাথে বলে, বসে একটু আড্ডা মারা হয় ওরাও মাঝে সাজে আমার সাথে হাঁটতে বেরোয়। আর যে ওদের যেহেতু খেলার সব রয়েছে ওরা সকালবেলা উঠে খেলতেই যায়। আমরা একটু ঘুরেটুরে এসে তারপরে খেলতে যাই আর কি তা যেতে যেতে আবার একদিন এমন হয়েছে যে পাশে মেলা হচ্ছে সেটা তো গেলাম মেলা হচ্ছে যে একদম সকাল সকাল দেখলাম যে জিলিপি ভাজছে আবার বাদাম রয়েছে আবার ওইখানে পূজোও দিচ্ছে সবাই মেলার একটা মন্দির রয়েছে ওখানে মেলাতে এই সব চলছে হ্যাঁ সেটাই আমার এখানে football খেলা হয়। কিন্তু যেহেতু আমাদের থেকে অনেক ছোটো ছোটো ছেলে মেয়েরা খেলে তো ওদের সাথে আর সময় ওঠে না এবং যেতে ইচ্ছা হয় না কেন না ওরা খেলছে আমরা একটা, একটা বড়ো ছেলে কি ভাবে খেলবো? ওদের খেলা দেখি কিছুক্ষন তো ওদের খেলা দেখতে ভালো লাগে কেন না ওদের মধ্যে সেই প্রতিভা গুলো এখন তো ফুটে ওঠে না আমাদের বয়স হয়ে গেছে কিন্তু ওদের মধ্যে সেই ইচ্ছাটা আছে যে আমাদের খেলতে হবে। ওরা খেলতে ভালোও বাসে। এখন তো আর খেলাধুলো অতক্ষণ হয় না কাজ করতে করতে দিন কেটে যায়। যে টুকু সময় পাই সকাল বেলা ওটা হাঁটতে বেরোই কিন্তু ওদের কাছে সকালবেলা খেলার সময় থাকে পড়তে যাওয়ার সময় থাকে school এ যাওয়ার সময় থাকে। তো ওরা ভালো খেলে ডাকে যাওয়া হয় না কেন না ওদের মধ্যে আমি গিয়ে কি করবো? তাই না হ্যাঁ আর জায়গায় এই যেহেতু খেলছে ওর শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর এখন তো সবাই বেশির ভাগ mobile নিয়েই বসে থাকে। কেউ তো সকাল সকাল গিয়ে খেলছে। শরীর স্বাস্থ্যও ভালো থাকবে মনও ভালো থাকবে। আর ওদের সাথে খেলতে গেলে আমাদের সেই পুরোনো দিনের খেলার কথাই মনে পরে আমরাও সেই school এ থাকতে match খেলা হতো। tournament খেলা হতো সেখানে খেলতে যেতাম। আর যেখানে আছি হম দেখা গেলো যে এই stop এ রয়েছি next stop এ খেলা হচ্ছে বা বাড়ি থেকে প্রায় দু তিন কিলোমিটার দূরে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় খেলা হচ্ছে সেখানে চলে গেলাম। ভালোই লাগে কথা গুলোও মনে পরে আবার মনে হয় যেন একটু খেলতে পারলে ভালোও লাগে। তাই সেই জন্যে ওদের সাথে খেলা ধুলা করা হয় সকাল বেলা। হ্যাঁ খেলতে তো ভালোই লাগে।

যেই রক্ত সঞ্চালনটা এই হাঁটতে গেলে ভালো সচল ভালো ভাবে হয়। সমস্ত হাত পা যখন নড়াচড়া হয় পুরো শরীরটা যখন নড়াচড়া হয় তখন শরীরটা ভালো থাকে। এবং তখন রক্ত চারি দিকে বহন করে তো ওই সময় ডাক্তাররাও বলে এবং ডাক্তাররা বলে কেন ডাক্তাররাও মানে জানে যে বাড়িতে বসে বসে একটা জায়গায় যদি সারাক্ষন বসে বসে যাই করো তুমি কাজও যদি করো না একটা সমস্যা চলে আসে। ওই জায়গায় তোমার রক্ত বসে যায় তো রক্ত নড়াচড়ার জন্যই আমাদের হাঁটা প্রয়োজন এবং আমাদের সাথে ডাক্তাররাও আসে। আমার একটা ডাক্তার বন্ধুও আছে যারা আসে এবং ওরা বলে যে কি ভাবে দেখতে হয়। তোমার হচ্ছে যখন তুমি ধ্যান করছো তখন তুমি একটা নাক বন্ধ করে নিঃশ্বাস নেবে অন্য নাক বন্ধ করে নিঃশ্বাস ছাড়বে কতক্ষন নিঃশ্বাস ধরে রাখবে যে তুমি বুঝতে পারবে যে শরীরে আমার কোনো সমস্যা আছে কি না। তুমি সাত আট second নিঃশ্বাসটা নিলে তারপরে বারো second মতো নিঃশ্বাসটা ধরে রাখলে তারপর তুমি নিঃশ্বাসটা ছাড়লে পাঁচ second পর্যন্ত এটা তুমি যদি করতে পারো এবং এর মধ্যে যদি কোনো তোমার সমস্যা না হয় তাহলে তুমি বুঝবে তোমার শরীর সুস্থ

এই process টাকে বলা হয় প্রাণায়ন আমাদের ওখানেও করা হয়। তা তারপরে আবার এই বললে যে অনেক্ষন বসে থাকলে শারীরিক অসুবিধা হয় সেটা সত্যি অনেক্ষন বসে থেকে কাজ করতে হয় আহ শারীরিক অসস্থিও হয় এবার সেই জন্য মন কে ভালো রাখার জন্যে বা শরীরকে একটু ভালো রাখার জন্যে সকাল বেলা হাঁটতে যাওয়া হয় আর যেই দিন হাঁটতে যাই ওই দিনটা মনে হয় যেন মানে খুব ভালো লাগে প্রফুল্ল থাকে মনটা হাঁটা চলাও করি মনও ভালো থাকে। হ্যাঁ সেটাই হেঁটে এসে তোমার হচ্ছে যখন পুরো fresh মনে হয়। তখন বাড়িতে এসে যে কোনো কাজ করতে ভালো লাগে আর একবার ঘুরে আসার পর তো আর ঘুম পাবে না আমি ঘুরে এলাম বাড়িতে এসে আবার fresh হলাম হাত পা ধুয়ে আবার তো

দিনের প্রথমে যেন মনে হয় না যে দিনের প্রথমটা কত সুন্দর ঘুরলাম আর তুমি যদি ঘুমিয়ে কাটাও কি বলতো boring মনে হয় যে কি ভালো লাগছে না কি করবো কাজে মন বসছে না তুমি যদি ঘুরতে বেরোও খুব ভালো লাগেক্ষন হ্যাঁ এই ঘুরতেও বেরোনো হচ্ছে আর মনটাও ঠিক করা হচ্ছে অন্যান্য দিন তো হাঁটতে যাওয়া হয় না মনে হয় যেন ক্লান্তি লাগছে আর যে দিন হাঁটতে গেছি একদম পুরো fresh মনে হচ্ছে। আর পুরো দিনটাও মনে হচ্ছে যেন অনেকটা বড়ো মনে হচ্ছে। অনেক কিছু কাজ করা, করতে পারছি। আর কাজে যেন ক্লান্তিও হচ্ছে না। ভালো লাগে। হ্যাঁ সকাল বেলাই এক দেড় ঘন্টা যখন ঘুরতে পারি সত্যি সুন্দর লাগে মনে হচ্ছে যেন কত কিছু দেখে এলাম কত মানুষের সাথে কথা বলে এলাম সেগুলো বাড়ি এসে মনে হয় যে আজকে আবার যখন এটাও মনে হয় যে আজকে কেউ যখন আসে না যে আজকে এ কেন এলো না? বাড়িতে এসে আবার phone করে জিজ্ঞাসা করি যে আজ কেন এলি না? আবার কেউ বলে শরীর খারাপ। আমি যখন বাড়িতে যখন থাকি যাওয়ার সময় হয় না বা বৃষ্টির সময় এইদিকে হয় না ওরাও phone করে বলে যে কেন আসলি না? একটা ভালো bonding হয়ে গেছে। আমি যখন ওদের miss করি প্রতিদিন দেখা হচ্ছে আজকে গেলাম দেখলাম এ নেই কোন দিন ও নেই। সেগুলো মনে পরে যে আজকে হঠাৎ করে কেন এলো না? এতদিন গল্প করে করে দিনটা চলে যেত কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন আসছে না। আবার এসে phone করা হয়। উম যাই হোক সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায় সূর্যদয়টা খুব সুন্দর দেখা যায় হাঁটতে গেলে ওই দুটোই দেখা হয় মাঝে সাজে এই হয়তো আবার সময় পেলে কোনো কোনো দিন বিকাল বেলাও হাঁটি। এই দেখি আর কি সূর্যাস্তটাও দেখি একটু সুন্দর যাক হোক অনেক কথা হলো সকাল বেলা পরে আবার কথা হবে।

মানে ঠিক করছি। তো ওটা নিয়ে তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তো বলবে একটা ছুটি সামনে পেয়েছি ঠিক আছে। তো তুমি যদি ঘুরতে চাও তো বলবে তাহলে ওই জায়গা নিয়ে তাহলে হচ্ছে একটু discuss করে নেবো নিজেদের মধ্যে তারপরে বাড়ির family নিয়ে একটু বেরিয়ে আসা যাবে।

ঠিক আছে চলো ভালো থেকো।